ছবিটিতে আমরা এখানে একটি ফরেস্ট দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

টেবিলের পাশে কতগুলি চেয়ার রাখা রয়েছে।

দেওয়ালে অনেকগুলো কাপড় জামা সাজানো রয়েছে।

ছবিটিতে আমরা একটি বড় বাড়ি দেখতে পারছি।

ছবিটি দেখে মনে হচ্ছে এখানে সাদ ঢালাইয়ের কাজ চলতেসে।

পিছনে একটি বড় পোস্টার দেখা যাচ্ছে।

দোকানের ওপরে একটি বড় পোস্টার লাগানো রয়েছে।

অফিস রুমটির ভিতরে তিনজন মানুষকে দেখা যাচ্ছে।

দোকানের সামোনে দুই-তিনজন লোক দাঁড়িয়ে আছে।

দোকানটির উপরে একটি পোস্টার লাগানো রয়েছে।

ভিতরে অনেকগুলি জিনিসপত্র সাজানো রয়েছে।

এদুটির গলায় মালা পরানো রয়েছে দেখা যাচ্ছে।

পার্কের ভেতরে দুইজন ছোট বাচ্চাকে দেখা যাচ্ছে।

অনেক রকমের মিষ্টি থাকে থাকে সাজানো রয়েছে।

মিষ্টিগুলিতে কাঁচের বাক্স দিয়ে ঢাকা রয়েছে।

গুলো দেখে মনে হচ্ছে টাটকা।

অল্প একটু সবজি ঠোঙার মধ্যে বাঁধা রয়েছে দেখা যাচ্ছে।

ভিতরে কয়েকটি বড় বড় আলমারি আছে।

এটিতে আমরা একটি ঘর দেখতে পাচ্ছি।

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি শপিংমল ।

দেওয়ালের মধ্যে একটি ঠাকুর দেখতে পাচ্ছি।